না, আমার boss এর সাথে একটু ঝামেলা চলছে। Remuneration letter টা তো দিয়ে ready রেখেছি, কিন্তু আহ অন্য চাকরিটা খুঁজছি ওইটা যদি পেয়ে যাই তখন দিয়ে দেবো, এখন দিয়ে তো লাভ নেই যদি চাকরিটা অন্যটা confirm না হয়। অন্যটাতে এমনি তো package টা কম কিন্তু চাপ নেই, অন্তত একটু mind টা তো healthy থাকবে না? আর আমার তো ওই সেই সুযোগটা নেই যে boss এর সাথে চলে যাবো সেটা হলে তো আমার তো আমারও কোনো আপত্তি নেই হম সেই জন্যেই তো তোকে হিংসে করছি, তুই boss কে কত নাচাচ্ছিস? ওই বহুত খিটখিটে boss কাজটা আমরা করে দিচ্ছি, সব শেষ করে দিচ্ছি তারপরে credit গুলো নিয়ে নিজে নিয়ে নিচ্ছে। আরে project গুলো বা নতুন যেটা আমরা করে দিচ্ছি সে নিজে তো জানেই না যে কি করে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু যখন দেখাচ্ছে তখন নিজের credit নিয়ে নিচ্ছে, যে হ্যাঁ Salary increment টা ওরই হচ্ছে promotion টাও ওরই হচ্ছে, আমরা যেখানে আছি সেখানেই আছি তাহলে ওইসব খেটে লাভ কি বলো? আচ্ছা ঠিক আছে salary ও যদি increse না করে, এইটা না হয় অন্তত credit টা তো দিতে হবে, যে এই কাজটা বা এই project টা আমরা successful করলাম বা Project idea টা আমার ছিল, যেটা approve হলো ওকে এখন দুটো project এর কিছু বানাতে বললে ও একটাও file ও বানাতে পারবে না।

তো ওই যে আমাদের সকলের শুধু আমার না, অন্যদের Project গুলো কেও ওরকম করে

হচ্ছে শুধু ওই boss এর হচ্ছে, আর কারোর কিছু হচ্ছে না। চাকরিতে তো প্রচুরজন আছে, আমরা কিন্তু ওর under এ ধরে নাও আহ ওই সত্তর-আশি জন আছি ওই department এ, যেটা ও head করছে। আছে কয়েকজন তো আছে তিন চারজন ওরা তো কোথাও যাবেও না, ওদের বয়সও হয়ে গেছে প্রায় ধরে নাও কুড়ি বছর হয়ে গেছে, পঁচিশ বছর হয়ে গেছে ওরা আর কি job change করবে? হুম, এবার ওদের কিছু আছে দেয়না, ওদের যা salary পেয়ে গেলো, ওরা ওইখানেই সন্তুষ্ট, জানে কোথাও বেরোলেও ওরা কিছু পাবে না, ওই ধরে নাও তিরিশ-চল্লিশ ওরকম কিছু আসে ওদের বোধ হয়। কারণ ওরা যখন join করেছিলো, তখন তো এমনিতেও কম salary increment হয়ে হয়েও বেশি increment হয়নি, যে এখন নতুন join করছে তার salary টাও ওদের equal হয়ে যাচ্ছে।

কথা তো হয়েছে, তিনটে round টাও clear হয়েছে, কিন্তু ওদের package টা একটু কম but আমি ভাবছি package কম হলেও কি হবে? অন্তত atleast আমাদের তো ওই increment ই হচ্ছে না, দেড় বছর হয়ে গেলো কোনো increment এর কোনো কথাই নেই। আরে ও তো নিজেই সব credit গুলো নিয়ে নিচ্ছে, আর increment নিয়ে নিচ্ছে না আমাদেরটা, আর আমাদের ও দেখাচ্ছে যে আমরা কোনো কাজই করছি না।

তোর কি ব্যাপার বল এবার ওই boss এর সাথে? এবার next কোথায় যাচ্ছিস? আর কত increment হলো? এই এবার কিন্তু দেখ আমি grand এ বা তাজে party টা নেবো হ্যাঁ? এইবারের increment এর ছাড়বো না।

হম হম হ্যাঁ, তো ভালোই তো ছিল, প্রত্যেকবার নতুন নতুন bikini কিনে দিতো, নতুন নতুন জায়গা তোর ঘোরা হয়ে গেছে চাপ কিসের ওইটাতে? হ্যাঁ, কয় সেরকম হলে তো কত exchange offer হলে তো কত ভালো হতো আমি তো চলে যেতাম তোর boss এর সাথে ঘুরতে, যদি সে নিয়ে যেতে চাইতো।

বাহ্, বাহ্ তাহলে setting করে দে, তাহলে আমি চলে আসবো, কি আছে ক্ষতিটা কি আছে?

হম ঠিক আছে এই তো file টা তো ready আছে, এই হ্যাঁ, এই নে পাঠিয়ে দিলাম তোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম PDF টাই পাঠিয়েছি, দেখে নে।

তোর boss এর আহ boss কোন রঙ পছন্দ করে সেইটা বল তো? সাদা রঙ পছন্দ করে? তাহলে ঠিক আছে, সাদা রঙেরই নিয়ে নেবো। আরে আমি তো bikini পড়তে পারবো না, আমাকে তো পড়তে হবে ওই swimming costume টা একটু সাদা রঙের নিয়ে আসবো।

খুব ভালো আর ওকে এটাও বলে রাখবি যে একে খুব আহ ঘুরতে ভালোবাসে, শুধু পলতা বা রায়চক কেন? বাইরে টাইরেও গেলে একে নিয়ে যেতে পারো। হ্যাঁ আমার চাপ নেই, হ্যাঁ হ্যাঁ office নিয়ে গেলে আমি কেন যাবো না? হ্যাঁ উম

হ্যাঁ, তুই তো ওর special তোর কথা কি করে না করতে পারে? হ্যাঁ একদমই করবে না, কোনোদিনও করবে না, চল করে দে তাহলে এই আমার একটা confirm তো হয়ে যাবে চাকরিটা? আর আমার তো increment হলেই ভালো। বাহ্ বাহ্ বাহ্, দুর্দান্ত হম হ্যাঁ, হ্যাঁ আমি একদম পৌঁনে দশটায় ঢুকে যাবো, তুই তো জানিস আমি puncual লোক।

ঠিক আছে ঠিক আছে, আর সাদা under wear ও পরে আসবো চাপ নেই হ্যাঁ হ্যাঁ।

Okay bye আজকে আমাদের আলোচ্য বিষয় হলো উদ্ভিদ জগত। উদ্ভিদ জগতকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো সাহায্যকারী স্তবক আরেকটা জনন স্তবক। এটি মূলত আমাদের পুষ্প স্তবকের দুটি ভাগ সাহায্যকারী স্তবককে আমরা আবার দুই ভাগে ভাগ করি। একটা বৃতি একটা দলমন্ডল। বৃতি অর্থাৎ ফুলের বাহিরের প্রথম স্তবক। এটি সাধারণত সবুজ বর্ণের হয় গন্ধযুক্ত হয় না বৃত্তের অংশকে বলা হয় বৃত্তাংশ এবং অন্যান্য স্তবকটি রক্ষা করা ও সলোকসংশ্লেষে সাহায্য করাই হলো বৃতির প্রধান কাজ। এরপরের পাঠ হলো দলমন্ডল অর্থাৎ বৃতের পরে তৃতীয় স্তবক। যা

এরপর আমাদের আলোচ্য বিষয় হলো জনন স্তবক অর্থাৎ যে চারটি স্তবক নিয়ে পুষ্প স্তবক গঠিত তারই উপর নাম হলো জনন স্তবক। জনন স্তবককে আমরা দুভাগে ভাগ করছি। একটা পুংস্তবক, একটা স্ত্রী স্তবক পুংস্তবক হলো ফুলের সেই পুংলিঙ্গ ধরা অংশ অর্থাৎ ফুলের পুরুষ অংশ। প্রতিটা অংশকে পুংকেশর বলে। এতে উপস্থিত থাকে। পুংদণ্ড, পরাগধানী ও যোজক। এইগুলি সাধারাণত দণ্ডাকার হয় এবং পরাগরেণু গঠন করে। একই ফুলে অনেক সময় আমরা পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয়ই দেখতে পাই। পরবর্তী বিষয় হলো স্ত্রীস্তবক অর্থাৎ গর্ভকেশর। ফুলের স্ত্রীলিঙ্গ ধরা অংশ। প্রতিটা অংশকে গর্ভপত্র বলে। এটি তিনটি অংশ নিয়ে গঠিত। নিচের দিকে যে ফিতা অংশটা থাকে তাকে বলা হয় ডিম্বাশয়। অর্থাৎ যার মধ্যে ফুল পরবর্তী প্রজন্মের জন্য ডিম্বাণু ধারণ করে। এই ডিম্বাশয়েরই পরে সরু নলের মত একটা অংশ থাকে যাকে বলা হয় গর্ভদন্ড। এর অগ্রপ্রান্তে অবস্থিত থাকে গর্ভমুণ্ড। সাধারণত এটা কেলাসাকার হয়। ডিম্বাণু সৃষ্টি করে নিষেকে অংশগ্রহণ করে এবং ফল ও বীজ সৃষ্টি করে। স্ত্রীস্তবক বা গর্ভকেশর। ওই ফুলের পুংকেশর, গর্ভকেশর এই পুংস্তবক, স্ত্রীস্তবক এই সমস্ত কিছু নিয়ে ফুল গঠিত হয়। আর এই গঠনের উপর ভিত্তি করে ফুলকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা সম্পূর্ণ ফুল আরেকটা অসম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল অর্থাৎ যে ফুলে সাহায্যকারী স্তবক হিসেবে বৃতি, দলমণ্ডল এবং জনন স্তবক হিসেবে পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয়ই থাকে, তাকেই আমরা সম্পূর্ণ ফুল বলি। এই ফুল সবসময় দ্বি-লিঙ্গ অর্থাৎ উভয় লিঙ্গ হয়ে থাকে। এইরকম সম্পূর্ণ ফুলের উদাহরণ হলো জবা, ধুতুরা, অপরাজিতা, মটর। এবার কিছু অসম্পূর্ণ ফুল অর্থাৎ কিছু এমন ফুল আছে যাদের মধ্যে সাহায্যকারী স্তবক বৃতি ও দলমণ্ডল, জনন স্তবক, পুংস্তবক এবং স্ত্রীস্তবক।

আবার কিছু ডিম শ্রেণিবিভাগ আছে। সেগুলো কি? না উভলিঙ্গ, এক লিঙ্গ, ক্লীব লিঙ্গ। উভলিঙ্গ অর্থাৎ যে ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয়ই উপস্থিত থাকে তাকে আমরা উভয় লিঙ্গ বলি। যেমন ধুতুরা, জবা, অপরাজিতা। এক লিঙ্গ। পুংস্তবক অথবা স্ত্রীস্তবক। এই দুটো স্তবকের মধ্যে যদি একটা উপস্থিত থাকে তাহলে আমরা সেই ফুলটাকে এক লিঙ্গ ফুল বলি। যেমন, কুমড়ো। এই এক লিঙ্গ ফুলকে আবার দুই ভাগে ভাগ করা হয়। স্ত্রী পুষ্প ও পুরুষ পুষ্প। স্ত্রী পুষ্প অর্থাৎ যার মধ্যে শুধু স্ত্রীস্তবক থাকে এবং পুং পুষ্প অর্থাৎ যার মধ্যে শুধু পুষ্প পুংস্তবক থাকে। ক্লীব লিঙ্গ, পুংস্তবক বা স্ত্রীস্তবক কোনটাই থাকে না। সে রকম ফুলকে বলা হয় ক্লীব লিঙ্গ ফুল। যেমন, সূর্যমুখীর কিরণ পুঞ্জিকা একটি ক্লীব লিঙ্গ ফুলের উদাহরণ। উভয় লিঙ্গ ফুল পুংস্তবক ও স্ত্রীস্তবক দুটিই থাকে বলে পুংস্তবকে থাকে পরাগধানী ও স্ত্রীস্তবকে থাকে ডিম্বক। পরাগধানীতে পুং-রেণু গঠিত হয় যা পরে পরাগরেণুতে পরিণত হয় এবং দুটি পুংগ্যামেট সৃষ্টি করে। ডিম্বক মেগাস্পোরযুক্ত বা স্ত্রী-রেণু হয়।

ডিম্বাশয়ের গর্ভমুণ্ডে পৌঁছে নালি গঠন করে এবং পান বা পুংগ্যামেট ভ্রূণস্থলী পর্যন্ত পৌঁছায় এবং একে বলে পরাগ সংযোগ। একটি ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে নিষেক সম্পন্ন করে এবং বওমনি পিয়াসের সঙ্গে যুক্ত হয়ে কোষ গঠন করে। যা শস্যে পরিণত হয়। নিষেকের পর ভ্রূণ গঠন হলে কোষ শস্য উৎপন্ন করে। যা ভ্রূণকে পুষ্টি যোগায়। সমস্ত ডিম্বক বীজে এবং সমস্ত ডিম্বাশয় ফলে পরিণত হয়। আমাদের মনে রাখতে হবে এখানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে পরাগ যোগ। পরাগ যোগ অর্থাৎ পরাগধানী থেকে একই ফুলের অথবা একই প্রজাতির অন্য ফুলের গর্ভমুণ্ডে পরাগরেণু স্থানান্তরিত যে হয়

স্বপরাগ যোগ আর একটা ইতর পরাগ যোগ। স্বপরাগ যোগ মানে সাধারণত সহবাসী উদ্ভিদের মধ্যে দেখা যায়। যে সমস্ত উদ্ভিদরা সহবাসী হয় তাদের মধ্যে স্বপরাগ যোগ দেখা যায়। যেমন সন্ধ্যামালতি। ইতর পরাগ যোগ সাধারণত ভিন্নবাসি উদ্ভিদের দেহে এই ইতর পরাগ যোগ দেখা যায়। তাল, কুমড়ো ইত্যাদি উদ্ভিদের মধ্যে আমরা এই ইতর পরাগ যোগ দেখতে পাই। এই পরাগ যোগে সৃষ্টির ফলে আমাদের থেকে ফল। ফল সাধারণত ডিম্বাশয়ে হয়। পরিপক্ব এবং পূর্ণতাপ্রাপ্ত যে ডিম্বাশয় তাকেই আমরা এক কথায়

বিভিন্ন কৃত্রিম অক্সিন প্রয়োগ করা হয় এবং সেই প্রয়োগের ফলে ফল তৈরি হয়। নিষেকের পর গর্ভাশয় কিভাবে পরিবর্তন হয় সেই পরিবর্তনই আমরা এবার আলোচনা করব। কিছু নাম নিষেকের আগে বলি এবং কিছু নাম নিষেক হওয়ার পর। নিষেকের আগে যেমন বলি গর্ভাশয় নিষেকের পরে সেটাকে বলি ফল। নিষেকের আগে বলি গর্ভাশয় ত্বক, নিষেকের পরে বলি ফল ত্বক। নিষেকের আগে যখন বলি ডিম্বক নিষেকের পরে বলি বীজ। আচ্ছা, এই ভাবে যে হচ্ছে অতিরক্ত দাম বৃদ্ধির কারণে এবং আরো অন্যান্য ব্যবস্থার কারণে, মানুষতো এখন দেশীয় পর্যটন খাবে বিমুখ হইয়ে যাবে, তাইনা? এই দাম বৃদ্ধিটাতো ফলপ্রসু হচ্ছে না। বরং মানুষ এখন বাহিরে যাবার প্রতি ঝোঁকটা বেড়ে যাবে। কারণএকই টাকায় আমি যেখানে বাংলাদেশে কোনও জায়গায় ঘুরতে যাচ্ছি, সেই একিই টাকায় আমি পার্শবর্তী দেশগুলো যেমন কলকাতা আর সিকিম

মানুষের যে জালিয়াতি গুলো local স্থানীয় মানুষের যে একটা ব্যভিচারী কাজকারবার আছে, এটা কি বন্ধ করবার কি কোনো উপায় আছে? সরকারের উচিত, নজরদাড়িটা আরও বৃদ্ধি করা। তাছাড়া যেগুলো আছে, ভোক্তা অধিকার অধিদপ্তর যেগুলা আছে, তাদের উচিত বাজার আর বেশি পর্যবেক্ষণ করা। যারা অতিরিক্ত ভা~ ভাড়া নিচ্ছে বা অতিরিক্ত খাবারে দাম রাখছে, সেই গুলোর ক্ষেত্রে সরকারকে উচিত তাদেরকে জরিমানা করা। খাবারের জরিমানা করি কি লাভ? কারণ উনারা যে পরিমাণ আহ আয় করছে তার তুলনায় জরিমনাটা তো খুব সামান্যই করা হয়। এইটা আসলে ফলপ্রসূ একটা জিনিস না। এটাকে যদি আমার কোনো দৃষ্টান্তমূলক সাজা দেওয়া যেত, যাতে করে এরা তো শিক্ষা পায়। একটা উপযুক্ত শিক্ষা পায়। তাতে করে এমন আহ দামটা যেন অস্বাভাবিক না রাখে। ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেত তাহলে আমার মনে হয়, জিনিসটা ফলপ্রসূ হতো, তাইনা? যদি জরিমানাতেও কাজ না হয়, তাহলে উচিত পুরোপুরি seal তালা করে দেওয়া। দোকানটা বন্ধ করে দেওয়া বা ঐ প্রতিষ্ঠান যেটা আছে তার কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া। তাদের যে, licence আছে trade licence আছে সেই গুলা নষ্ট এই বাতিল করে দেওয়া। এইসব করার মাধ্যমে কি আমরা তাদের যে একচেটিয়া ব্যবসা সেইটা আমি বন্ধ করতে পারি। আর এই মাধ্যমেই আমরা

আচ্ছা, এইযে উম তোমার যে ইয়েগুলা আছে, আমার মনে হয় কি? যে বিভিন্ন ইয়ে যে ব্যবস্থা গুলা যে আছে? কাউকে যে দিয়ে দেওয়া, training দিয়ে দেওয়ার যে ব্যবস্থাটা আছে, আমার কাছে এটা একটা ভালদিক মনে হয়। কেন না ধরো, আহ এইযে মাধ্যমে একটা নির্দিষ্ট group কি? একটা নির্দিষ্ট দল কিন্তু পুরো কাজ তাকে পর্যয়বেক্ষণ করছে, তাইনা? যদিও তারা দামটা একটু অস্বাভাবিক বৃদ্ধি রাখছে। কিন্তু ওই যে দাঙ্গা হাঙ্গামা হওয়া এইগুলো কিন্তু উনারা খুব ভালো করে এই জিনিসগুলো কিন্তু উম উম নজরদারি করছে। যেমন ধরো সিলেটে, কিছুদিন আগে ঐযে সিলেটে যে একটা মারামারি হয়েছিল changing নিয়ে, মনে আছে কি?

তারপরে হচ্ছে সিলেটের যে একজন পর্যটক কে বেধরক মারপীট করা হইল। হ্যাঁ এইটা তো হচ্ছে কিছু একদল লোকের সাহায্য নেওয়ার জন্য আগে কিন্তু জিনিসটা একটা বিশৃঙ্খল অবস্থা ছিল। এই যে tra~ training নেওয়ার আগে অবধি কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থা ছিল। এই যে যার যার মতন পারছে যাখুশি আদায় করে নিচ্ছিলো পর্যটকদের থেকে। এখন কিন্তু একটা সুন্দর একটা সুশৃঙ্খল ব্যবস্থায় এসেছে। আবার ticket system তারা করেছে। আমার কাছে কিন্তু জিনিসটা খুব ভাল লাগছে এক হিসাবে। হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনীর উচিত আরও বেশি নজরদারিটা বৃদ্ধি করা। এই সব অপকর্ম যারা করছে তাদেরকে আইনের আওতা~ আওতায় আনা তাছাড়া এইযে পর্যটকদের নিরাপত্তার জন্য তাদেরকে CCTV লাগানো তারপরে হচ্ছে volunteer নিযুক্ত করা, এইসবও দরকার। ইদানিং কিন্তু পর্যটক খাতে আমাদের নিরাপত্তার কিন্তু একটা বিশাল বড় একটা বিষয় সামনে চলে এসেছে। এইযে কিছু দিন আগে তোমার মনে আছে কি? চিটাগাং যে মহাসড়ক আছে মহাসড়কে কিছু ডাকাত দুর্বৃত্তদের যে বিভিন্ন হামলার খবর বারংবার তোমার শিরোনাম হচ্ছিলো, মনে আছে? হ্যাঁ হ্যাঁ ঐযে চিটাগং road এ তোমার

ডাকাত দলের যে বারংবার যে হামলা হচ্ছিলো খবরগুলো পড়েছিলে। বারংবার শিরোনাম হচ্ছিলো কিন্তু। একদম টানা কয়েক মাস ধরে যেন থামছিলোই না। এবং এর চক্রটা তোমার ঘুরপাক খাচ্ছে কিন্তু এখনো। ওই জিনিসগুলো ডাকাতির যে বিষয়টা এখনো কিন্তু চলেই যাচ্ছে। ওদের যে মূল যে দল দল কিন্তু এখনও ধরা পরে নি। কিন্তু এইটার মাধ্যমেই কিন্তু পর্যটনদের খাত সেইটার ওপরে কিন্তু বড়সড় একটা প্রভাব পড়তে পারে। বড়সড় প্রভাব পড়েছে পড়তে পারে নয় পরেছে। কি ভাবে? বা রে তোমার বারংবার এইধরণের নিরাপত্তা বিষয় নিয়ে তুমি কি তোমার পরিবার নিয়ে যাবে? যে জায়গায় হচ্ছে যে, জিনিসগুলো হচ্ছে সেই জায়গায় যাবে তোমার পরিবার নিয়ে? না কোনোদিনই না। সরকারের উচিত আরও বেশি নজর এটা বৃদ্ধি করা। সরকারের পাশে পাশে স্থানীয় মানুষদেরও উচিত। সরকার আর কত করবে? হ্যাঁ স্থানীয় মানুষদেরও উচিত আরেকটু সচেতন হওয়া। মহাসড়কের এই জিনিসগুলি তো আমার মনের মধ্যে মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। যে ওরা শুধু ডাকাতি করে হচ্ছে লুটপাট করে কিন্তু ক্ষান্ত হয়নি বিষয় পুরো বিষয়টা। ওরা কিন্তু প্রচুর আহ নির্যাতনও চালিয়েছে যারা যাত্রী ছিল বাসগুলোর যে যাত্রী ছিল তাদের ওপরে কিন্তু ওরা প্রচন্ড নির্যাতনও চালিয়েছে। এইটা একটা খুবই দুঃখজনক একটা বিষয়। ঢাকার বাইরে পর্যটন spot গুলো যে আছে তো ওগুলো তো আছেই। কিন্তু ঢাকার ভিতরেও কিন্তু অনেকগুলো পর্যটন spot আছে, তা কি জানো? ঢাকার পর্যটন spot গুলো ঢাকা বাসি এইতো মধ্যে আমার বিশ্বাস ওগুলোঘুরেটুরে ফেলেছে। ওগুলো তে নিরাপত্তা ব্যবস্থা মোটামুটি আছে। এখন at least পকেটমার আর এইসব বাহিরে তেমন কোন দুর্ঘটনা ঘটে বলে আমার জানা নেই। শুধুমাত্র পকেটমার যে বিষয়টা সেটাই এখন এর বাহিরে কোন কিছু এইসবতো যারা নিরাপত্তার বিষয় আর কোনো সমস্যা ঢাকার মধ্যে আমি এখনো দেখিনি।

হ্যাঁ গিয়েছি। দেখতে কেমন? আমার মনে হয় কি যে এই যে আমাদের যে ইয়ে গুলো আছে উম এইযে যে ডাকাত যে দলটা এটা যে ধরা পড়েনি এইটার এইটার পিছনে আমাদের প্রশাসনের কিছু হাত আছে আমার কাছে মনে হচ্ছে।

হ্যাঁ প্রশাসনের অনেক অসাধু ব্যাক্তি আছে যারা টাকা খেয়ে এইসব অপরাধীদেরকে ছেড়ে দিয়েছে। কেননা তুমি দেখো একটা মহাসড়কের মতো জায়গায় একবার দুবার নয় ডাকাতির মতো একটা ঘটনা ঘটেছে। আর কেউ এইযে ওদেরকে শনাত্ম করতে পারেনি? এইটা কেমন ধরনের কথা? অনেকটা আজগুবি type এর হয়ে গেছে। কিন্তু না এর মাঝখানেও কিছু সুখবর আছে। যে, ওই এখন কিন্তু ইদানিং কিন্তু তোমার জিনিসগুলো কিন্তু কমেছে। কিছুদিন আগেও কয়েকমাস আগেও যেরকম বারংবার শিরোনাম হচ্ছিলো এখন কিন্তু চিটাগাং মহাসড়কে কিছুটা কিন্তু থেমেছে জিনিসটা খেয়াল করেছো কি? ইদানিং কিন্তু শিরোনাম হচ্ছে না। হ্যাঁ আগে ছিল, ছয় মাস বা তার দুই তিন মাস আগে এইরকম ছিল। কিন্তু এখন বর্তমানে অনেকটাই জিনিসটা স্বাভাবিক হয়ে আসছে। প্রশাসনকে একবারে বেশিও দোষ দেওয়া যায় না। তবে হ্যাঁ প্রশাসনের গাফিলতি অনেক আছে।

না duty এটা একদম ইয়ে কথা। duty অবশ্যই করেন ওনাদের সতর্কতা হওয়াটা আরেকটু বেশি প্রয়োজন বলে আমি মনে করি। তোমার হচ্ছে যে ইয়ের দিকে সেন্টমার্টিনের যে জায়গাগুলো আছে সেই জায়গায় কি এরকম ডাকাতির কোন ঘটনা টতোনা ঘটে আজকাল? সেন্টমার্টিনে আমি কোনদিন শুনি নাই। সেন্টমার্টিনে কোন চুরি ডাকাতি চুরি হইতে পারে কিন্তু ডাকাতি হয়েছে এইরকম শুনি নাই। আর সেন্টমার্টিনে ডাকাতি হলেও কিন্তু খুব একটা কিছু করার থাকে না। কারণ চারদিকেই সমুদ্র ডাকাত

সেন্টমার্টিনে আজ অব্দি আমি আমিও ওরকম শুনি নি। সেন্টমার্টিনটা আমার কাছে একটু নিরাপদই মনে হয়। বিশেষকরে অনেকগুলো spot কিন্তু নিরাপত্তাটা বৃদ্ধি করছে তারা। সময়র সাথে সাথে তারা কিন্তু বৃদ্ধি করছে। হ্যাঁ তারা যে কাজ করছে না তা কিন্তু নয়, তারা কিন্তু কাজ করছে। Tourism খাতে বাংলাদেশ সরকার পর্যটন খাত গুলোতে বাংলাদেশ সরকার কিন্তু এখন আগের থেকেও কিন্তু অনেক বেশি বিনিয়োগ করছে যেটা আগেও এতবেশি ছিলোনা। কিন্তু ইদানিং কালে পর্যটন খাতটা কে খুব গুরুত্ব সহকারে দেখছে।

ইনশাআল্লা আমরা আশা করতে পারি যে, ভবিষ্যত যে সময়টা আসছে এই সময়টাতে বিদেশি পর্যটন আরও বাড়বে। মানে আমাদের তো এখন বর্তমানে আমরা garments ভিত্তিক অবস্থায় আছে এবং কৃষি ভিত্তিক অবস্থাতে এখনো আছে। এই পর্যটন খাত টা ইনশাআল্লা এই আহ আগামী কয়েক বছরের মধ্যে এইটা আর একটা উল্লেখ্যযোগ্য অবদান রাখবে আমদের অর্থনীতিতে, এইটা আমার একটা বিশ্বাস। আমার আনমনে করে ভবিষ্যতেপর্যটন খাতে আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা বা economy growth আছে বৃদ্ধির, সেইটার একটা খুব বড়সড় একটা অংশ হিসাবে দাঁড়াবো। এখনই তো তোমার যে, আহ এখনই তো তোমার খুলনা তারপরে বিশেষ~ বিশেষকরে সাবেক চট্টগ্রামের যে অংশগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু উন্নত হয়ে গিয়েছে এই পর্যটন খাতটার ওপরে ভিত্তি করেই কিন্তু, তাইনা? তো মানুষের জীবনযাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছেই পর্যটনটাকে ভিত্তি করে। ইতিমধ্যেই কিন্তু শুরু হইয়ে গেছে বিপ্লবটা। খুব শিগ্রই এই বিপ্লবের আমরা একটা ফল পাব আমার বিশ্বাস। বাংলাদেশ ইনশাআল্লা এখন আর যে কৃষিভিত্তিক এবং remittance ভিত্তিকই remittance তো অবশ্যই থাকবে তবে এইযে একদম নির্ভরশীল অবস্থা আমরা আর থাকবনা। এইটা আশা রাখা যাচ্ছে। বাংলাদেশের তো কক্সবাজার যে seabeach টা আমাদের আছে সমুদ্র সৈকতটা এটার উপরেও কিন্তু সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করছে তুমি জানো? হ্যাঁ তাছাড়া ঐযে বিভিন্ন বিদেশী পর্যটকের সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে। তারা শুধুমাত্র কক্সবাজার সমুদ্র সৈকত দেখার জন্য আসছে তাছাড়া অন্যান্য যেসব পর্যটন জায়গাগুলো আছে সেইগুলোও দেখতে আসছে। সৈকতটা যে এইযে আমাদের এখন কিন্তু branding system টা অনেকবেশি চালু হয়ে গিয়েছে। এখন প্রত্যেকটা জেলার জন্য কিন্তু আলাদা করে brand name দেওয়া হয়েছে নাম দেওয়া হয়েছে। তুমি কি সেটা তোমার তোমার জেলার brand নাম কি? Brand দেওয়া হয়েছে? Brand নাম দেওয়া হয়েছে, যেমন আমার জেলার brand নাম দেওয়া হয়েছে ইলিশের বাড়ি চাঁদপুর। তোমার জেলার brand নাম কি দেওয়া হয়েছে? সেটাতো বলতে পারিনা। আচ্ছা, এখন কিন্তু এইযে প্রচার প্রসারনা, এইটা কিন্তু অনেক বৃদ্ধি করছে। এই সরকার কিন্তু, এইযে পর্যটন খাতের যে প্রসারের জন্য যে প্রচারণা যে আগে একটা উম একটা উম আমদের যে অভাব ছিল, এইটা কিন্তু বর্তমান সরকার কিন্তু পূর্ণ করছেন। পর্যটন যে আমাদের যে প্রচার প্রসারণা এটা কিন্তু অনেক বাড়ছে। ইদানীং কালে দেখেতে পেয়েছো? যে বাহিরের দেশের যে blogger টা রয়েছেন উনারা কিন্তু আসছেন প্রচুর আসছেন। এইটার একমাত্ৰ এইটার একমাত্র সম্ভব হয়েছে, এই প্রচুর পরিমাণে branding এর কারণে। কিছুদিন আগ অবধিও কিন্তু বাংলাদেশ সম্পর্কে মানুষের একটা বাহিরের মানুষের একটা negative একটা একটা ধারণা ছিল। কিন্তু ইদানিং কালে কিন্তু branding টার কারণে অনেক বেশি পর্যটকরা আকৃষ্ট হচ্ছে এবং বাংলাদেশ সম্পর্কে আগে সবাই একটা ধারণা ছিল, হয়তো আমার যে শিশু মৃত্যুর হার অনেক বেশি, দারিদ্রতা অনেক বেশি, এইযে Taboo গুলো কিন্তু এখন ভেঙে আহ ভেঙে যাচ্ছে। এখন মানুষের কিন্তু বাংলাদেশ সম্পর্কে প্রচুর আর একটা positive ধারণা তৈরী হচ্ছে। কিছুদিন আগে যে খেলা আর গেল, যে আর্জেন্টিনা খেলা গেল দেখতে পেয়েছো? আর্জেন্টিনার মানুষ এখন কি পরিমাণে ভাল বেসেছে আমাদের দেশটাকে? হ্যাঁ তাদের দেশে বাংলাদেশের পতাকাও উঠানো হয়েছে। আমাদের এই যে আমি গতকালকের পত্রিকাতেও দেখলাম যে, ও~ ওদের দেশের মানুষ petition করছে আহ মেসি যেন আর আহ কাপ নিয়ে wrold cup টা নিয়ে যেন বাংলাদেশে Tour এ আসে বাংলাদেশে যেন দেখতে আসে সেইজন্য ওরা petition করছে এবং কয়েকহাজার মানুষ ইতিমধ্যে সেই petition এ turn করেছে জিনিসটা আমার কাছে খুব ভাল লেগেছে। যে বাংলাদেশ কি পরিমাণ তাদের branding করছে? একদম বিশ্বদরবারে এখন প্রত্যেকটা মানুষ বাংলাদেশ নিয়ে একটা positive ধারণা পোষণ করছে। এইটা খুবই দারুন একটা জিনিস। তুমি কি জানো? আর্জেন্টিনার যে দূতাবাস সেইটা বাংলাদেশের আগে ছিল পরে বন্ধ হয় গেছিল, এখন আবার খুলতেছে। শুধুমাত্র এইযে branding টার কারণে এটা একটা অসাধারণ জিনিস। তাছাড়া বাইরের দেশে যে বড় বড় youtuber তারপরে হচ্ছে ফেসবুকে vlog করে যারা তারাও কিন্তু বাংলাদেশে এই ঘুরে গিয়েছে। বাংলাদেশ সম্পর্কে একটা খুব ভাল একটা মতামত দিয়েছে। বাংলাদেশের যে food vlogger রা আছে এরাও কিন্তু এইযে branding এর কাজটা খুব জোরদার করে করছেন। এইযে ছোট ভাই আছে যে, vlogger নাম, তিনিও কিন্তু তিনি অনেকজন food vlogger কে এনেছেন। এরা কিন্তু এরাও কিন্তু এই যে branding এর যে কাজটা বাংলাদেশ পর্যটনের branding এর যে কাজটা এরা কিন্তু খুব ভালো করছে এবং খুব ভাল মানে সাড়াও দিচ্ছে জিনিসটা কিন্তু আসলেই খুব অসাধারণ একটা বিষয়।

Follower যারা আছে অনুসারী যারা আছে তারা কিন্তু তাদের কে